এই ঘরের মধ্যে অনেকগুলো বাতি জ্বলিতেসে।

অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ফার্নিচারের দোকান রয়েসে সেই দোকানের বাহিরে বড় একটি পোস্টার লাগানো আসে।

আর অনেকগুলো টায়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে দেওয়ালের মইধ্যে কাপড় জুলিয়ে দেওয়া আসে।

সেই দোকানের বাইরে অনেকগুলো রশি রাখা আছে।

এই ফ্লাইট -এর মইধ্যে একটি সিঁড়িও লাগানো আছে।

আরও একটি কম্পিউটার ও দেখতে পাওয়া যাচ্ছে।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

দুকানের বাহিরে একজন লোকের হাত দেখতে পাওয়া যাচ্চে আর অনেকগুলো পুপসের প্যাকেট জুলিয়ে রাখা আসে।

আরও অনেকগুলু বাতি জ্বলিতেসে।

আরো একটি বড় জলাশয় রয়েসে আরো অনেকজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সিএসসির বাহিরে আরও অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গর রয়েস়ে।

আরো অনেকগুলো দেখতে পাওয়া যাচ্চে সেই গরের টিন -গুলো সবুজ রঙ্গের।

অনেকগুলো গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই জিম সেন্টারের মইধ্যে একজন লোক জিম করিতেছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি খুব বড়ো খুলা জায়গা রয়েসে ।

সেই গেট দুটি বন্ধ অবস্থায় আছে।